পিছনে সবুজ পাহাড় আর নীল আকাশ আছে।

পিছনে কাউন্টারে -এ কফি মেশিন আর বসার চেয়ার দেখা যাচ্ছে।

প্রত্যেকে ঐতিহ্যবাহী পোশাক করে এবং বাদ্যযন্ত্র বাজাচ্ছে।

নীল নৌকোটি রঙিন ফিতা আর পতাকায় সজ্জিত।

চারপাশে কমলা রঙ্গের গাঁদাফুল আর সবুজ গাছপালা আছে।

একটি কাঁচা রাস্তা মাঠের পাশ দিয়ে চলে গেছে।